সামোনে দুইটি ছোট ছোট রুম রয়েছে।

সামোনে একজন চেয়ার নিয়ে বসে আছে।

আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি বাড়ির ছাদ দেখতে পাচ্ছি।

পিছনে অনেকগুলি বস্তা রাখা রয়েছে।

সামোনে একটি ফাঁকা জায়গা রয়েছে।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

ইস্কুলটি সাদা ও হলুদ রঙে রং করা।

রাস্তার মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে।

দোকানটির দেয়ালের রং হলুদ।

রাস্তায় অনেক গাড়ি দেখতে পাচ্ছি।

রাস্তার পাশে কয়েক-কয়েকটি কারেন্টের সিঁড়ি দেখা যাচ্ছে।

লোকটি পরনে একটি নীল শার্ট পরে রয়েছে।

ছবিটিতে আমরা একটি দেওয়াল দেখতে পাচ্ছি।

বাড়িটি সাদা ও নীল রঙে রং করা।

এখানে আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামোনে একটি ফাঁকা মাঠ রয়েছে।

বিল্ডিংয়ের সামোনে অনেক ছোট ছোট গাছ দেখা যাচ্ছে।

বাইকের পাশে অনেকজন মানুষ যা দেখতে পাচ্ছি।

টেবিল -এর ওপরে একটি কালো প্লেট রয়েছে।

ছবিতে আমরা একটি শপিং মল দেখতে পাচ্ছি।